ভালো ভালো deals এ ভালো ভালো range এ phone বেরিয়েছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় তুই কিনেই ফেল। হুম দ্যাখ এতো টাকা দিয়ে কিনলাম এটা প্রায় আঠারো হাজার টাকা পড়লো এই phone টা, তো এই দুদিনও চললোনা এইরকম অবস্থা হলো, এবার তো আর অতো টাকা দিয়ে কিনতে পারবো না, ওই minimum ধর কাজ চালানোর জন্য একটু ভালো camera হয় যাতে, এই দশ বারো দশ হয়তো পাবোনা ওই বারো তেরোর মধ্যে কিছু ভালো phone কি হবে? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে তুই যদি তোর মোটামটি কীরকম কী কী কী প্রয়োজন আছে camera ছাড়া আর কী কী প্রয়োজন? এই ধর camera ছাড়া বলতে যদি phone টা যাতে hang না করে একটু ভালো RAM, ROM টা যাতে ঠিকঠাক হয়, internal memory টা মোটামটি ঠিক আছে internal memory র জন্য ধর আমি memory card ও use করে নিলাম RAM টা যেন ঠিকঠাক হয় যাতে hang না করে বারবার কারন এখন তো দুদিন অন্তর অন্তর app এর এই তোর update দেয় update গুলো নিয়ে app গুলো এতো বড় হয়ে যায় দু'দিন অন্তর অন্তর ফ্যা~ phone hang করে।

খেলার নেশা আছে, তো game এর কিছু থাকে RAM টা ভালো না হলে phone hang করে যাবে। ঠিক আছে তাহলে বরঞ্চ তুই বাজারটা মোটামোটি এগারোর মধ্যে যদি রাখিস তাহলে সেক্ষেত্রে আমি তোকে একটা phone আহ মানে suggest করতে পারবো যেটাতে তোর সমস্ত configuration তুই যা যা চাইছিস সব পেয়ে যাবি। আচ্ছা। হ্যাঁ আমি তেরো অব্দি খরচা করতে পারবো। হ্যাঁ, না তেরোর মধ্যে ধর তেরো অব্দি range মানে আমি বলছি যদি game এর purpose এ হয় সাথে camera বল বা RAM এর ব্যাপার সবকিছু মিলিয়ে Infinix টা একবার try করতে পারিস, হয়তো খুব বেশি আহ বাজারে এইটার নাম নেই তবে Infinix এর mobile টা specially যেহেতু আমিও game খেলি তো সেই ক্ষেত্রে এই phone টা তুই use করতে পারিস সেখানে camera থেকে শুরু করে RAM তার সাথে সাথে মানে hang হওয়া কোনো অসুবিধা নেই battery backup ও যথেষ্ট ভালো দেয় আর range টাও খুবই কম। Infinix J hot ten X pro এই ব এই handset টা বেশ ভালো মানে এইটা আমি second handset হিসাবে use করি এই মুহুর্তে specially game এর purpose এর জন্য। তো সেক্ষেত্রে এটাতে খুব ভালো চলবে কোনোরকম lag হবে না আর কোনোরকম অসুবিধা হবেনা মানে phone টা hang পর্যন্ত করবেনা। এইটা করতে পারিস সেক্ষেত্রে তুই একটা কাজ কর আহ তুই অ্যাঁ online এও পাবি তবে আমার মনে হয় offline এ কেনাটা বেশি ভালো হবে দেখে শুনে নিয়ে সামনে, সামনা সামনি যেটা হয় তাহলে একদিন দেখা কর, দেখা করে আমরা একসাথে বরঞ্চ যাই। হ্যাঁ সেটা তো করলে খুবই ভালো হবে ধর দেখা করলাম দেখা করে phone টোন কিনে একটু খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে গেলাম সেটা তো খুবই ভালো। আর সামনা সামনি phone টা দেখেও কিনতে পারবো একটা জায়গায় দুটো model ও দেখতে পারবো সুবিধা অসুবিধা গুলোও বুঝতে পারবো। online এ তো আর সেগুলো সম্ভব নয়, ওখানে তো কিছু demo set ও রাখা থাকে ওরা দেখতেও দেয়,

demo হ্যাঁ demo set দেখতে পারবি তার সাথে অ্যাঁ খানিকটা ব্যাপারটা হাতে ধরে দেখারও একটা ব্যাপার আছে সামনা সামনি কেনা online এর থেকে offline এ এইটা একটা mobile টা বোধ হয় নেওয়াটাই ভালো হবে। তো সেক্ষেত্রে তাহলে একটা কাজ কর আমরা বরঞ্চ দেখা করি বর্ধমানে আসতে পারবি তুই?

হ্যাঁ কালকে হবে তাহলে একটা কাজ করি আমরা বরঞ্চ কালকে দেখা করি, কালকে দেখা করে বর্ধমানের মধ্যে একটা আহ mobile এরই main একটা market রয়েছে arcade market বলে,

তো আমরা তাহলে arcade market এ যাই? arcade market গিয়ে সেখান থেকে আমার চেনা জানাই দোকান রয়েছে সেখান থেকে বরঞ্চ কিনি তাহলে আহ ওই দাদাটার সাথে কথাও বলে রাখছি আজকে আমি phone করে যে আমরা কালকে কোন সময়ে গেলে ভালো হবে আর একটু ফাঁকায় ফাঁকায় যাওয়াটা ভালো তাহলে একটু সময় নিয়ে একটু বুঝে শুনে কিনতে পারবি। হ্যাঁ সেতো খুবই ভালো হয় আর একটা জিনিস ভাবছিলাম শোননা এই online এ তোর দেখায়না যে কিছু ওই অ্যাঁ extended warranty কিছু extra টাকা দিলে extended warranty দিয়ে দেয় এই যেমন ধর আমার এই phone টা কিনেছিলাম তখন ওই extended warranty টা choose করিনি, extended warranty র সঙ্গে সঙ্গে কিছু থাকেনা phone ভেঙে গেলে বা liquid damage হলে সেগুলোর refund ওরা করে দেবে বা সারিয়ে দেবে তো এইরকম কিছু কি সুবিধা আমি পাবো ওই দাদা টার দোকান থেকে নিলে? হ্যাঁ এমনিতে generally এক বছরের তো একটা warranty থাকবেই সেই এক বছরের মধ্যে খারাপ হলে

সঙ্গে কী থাকে বলতো এই পড়ে গিয়ে ভেঙে গেলো, display ভেঙে গেলো বা display তে জল ঢুকে গেলো সেগুলো ওরা না ওই warranty তে cover করে, ওগুলোর জন্য extra কিছু pay করতে হয়না। আচ্ছা, হ্যাঁ তাহলে সেটাও কথা বলে নেবো সেই মতেই তাহলে করবো কারন যখন phone একবার হাত থেকে পড়ে গেছে তার মানে আবার পড়তেও তার কোনো মানে guarantee নেই যে আর পড়বেনা। সেক্ষেত্রে ওটা করিয়ে নেওয়াই তোর জন্য ভালো হবে। phone টা তাহলে safe থাকবে আর এতো ঘন ঘন phone কেনাও তো সম্ভব নয় না?

ছাড়াও তুই আরও একটা mobile এর জন্য try করতে পারিস মানে আমরা গিয়ে বরঞ্চ দুটোই দেখবো Poco handset গুলো কিন্তু এখন যথেষ্ট ভালো।

তো Poco র M two যেটা আছে মানে দেখ Infinix এর বাকি সবকিছু ভালো তাতে কোনো সন্দেহ নেই, তবে Infinix এর camera quality র থেকে অনেক ভালো camera quality হবে Poco র।

আমি এই মুহুর্তে আমারতো এটা আছে game খেলার purpose জন্য Infinix টাই use করি আর আমি সদ্য আমার birthday gift পেয়েছি Iphone।

তো সেক্ষেত্রে তাহলে আমরা Poco টা দেখতে পারি আমার বোনের Poco রয়েছে আচ্ছা হ্যাঁ দুটোই দেখা যেতে পারে। তাহলে আমি বরঞ্চ বোনের সাথেও একটু এর configuration টা নিয়ে কথা বলে নেবো যে আহ Poco তে মোটামটি ওই range এর মধ্যে কী model হবে সম্ভবত M two হয়ে যাওয়ার কথা

তাহলে যদি M two টা হয়ে যায় বা M three ও হতে পারে আমি জানিনা সেক্ষেত্রে যদি Poco হয় আমরা বরঞ্চ Poco টা কেই দেখবো মানে first preference টা Poco তেই রাখবো। আচ্ছা। ঠিক আছে তুই যেটা বলবি তুই ভালো জানিস এই ব্যাপারটা। তুই তাহলে এই কালকে যখন দাদাটা কে মানে কালকে বা আজকে যখনি phone করিসনা কেন তুই time টা তো জানবি সঙ্গে ওই warranty র ব্যাপারটা একটু জেনে নিবি যে ওখান থেকে নিলে ওরা কি আমাকে ওই warranty টা provide করবে?

ঠিকআছে যদি সেটা ওখানে থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমি বরং আজকে একটু খবরা খবর নেবো যে আর কোনো দোকান অন্য কোনো দোকান বা better কোনো showroom

বেশি কিছু পাবো সেখানেই বরঞ্চ যাবো। তুই বর্ধমান যদি চলে আসিস তাহলে আমরা পুরো market টা চসে নেবো, সেখান থেকে best জায়গা থেকে best phone টা বরঞ্চ নেওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে তুই তালে কাল আগে phone কর, phone করে এটা জান যে ওর কাছে warranty র ব্যাপার টা আছে কিনা। যদি warranty র সুবিধাটা থাকে তাহলে তো হয়েই গেলো ওখান থেকেই নেবো, তোর চেনা জানা হয়তো একটু কমিয়েও দিতে পারবে।

আমি বলছি online এ যেগুলো থাকে সেইখানে মোটামোটি উম আহ এক~ মানে একটু টাকা বেশি pay করলে insurance টা পুরো cover করে দিচ্ছে তুই এটা দেখেছিস তাইতো?

পাঁচশো টাকা বা সাতশো টাকা extra দিলাম insurance টা cover করে দিলো। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি একান্তই আমরা কোনো showroom এ না পাই এই insurance এর ব্যাপারটা সেক্ষেত্রে আমি একবার না হয় দুজন মিলে online টাও check করে নেবো, যদি দেখি যে ওখানে এইটা হচ্ছে cover বাকি showroom এ হচ্ছেনা বা কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমরা online থেকেও নিতে পারি। হ্যাঁ সেটাও ভালো বুদ্ধি।

হ্যাঁ আমি বলছিলাম যে দাদাটা কে জিজ্ঞেস করিস আমারতো handset টা পড়েই রয়েছে, এটাতো আমার আর কোনো কাজে লাগবে না এই ভাঙ্গা handset টা, তো এটা কি ও exchange করে যাই হোক কিছু আমাদের কি দিয়ে দেবে ওরা তো নিজেরা দোকান আছে মানে, ওরা ওটা সারিয়ে নিলে ওদের অনেক কম টাকায় সারানো হয়ে যাবে ওরা second hand হিসেবে এগুলো বিক্রি করে দেয়। তো সেটা একবার জিজ্ঞেস করে নিস যে ওই handset টা কি আমি নিয়ে যাবো? যে ওটা কি

পুরনো handset টা অবশ্যই আনিস কারন ওই দোকানে দাদারা পুরনো exchange value টা দেয়, ওই phone টা দিলে হয়তো খুব বেশি না হলেও পাঁচশো হাজার টাকা কমাতে পারে যদি মোটামোটি একটা পর্যায় থাকে phone টা, সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হবেনা, আমি তাও কথা বলে রাখবো কিন্তু এর আগেও যে phone গুলো নেওয়া হয়েছে সেক্ষেত্রে exchange value আমি পেয়েছি।

না। হ্যাঁ আর এমনিতে সারিয়ে টারিয়ে সবকিছু করতে করতে mobile এর দোকান গুলোতে ওরা একটা বেশি রকমের amount charges নিয়েই নেবে সেক্ষেত্রে তুই কিছু বলতেও পারবিনা আর এগুলো তো আমরা বুঝবো না। সেক্ষেত্রে ওইটা পুরনো phone করার থেকে ওইটা exchange value যেটুকুই পাওয়া যায় সেটাকে দিয়ে নতুন একটা handset নিয়ে নেওয়াটাই better হবে।

হ্যাঁ অবশ্যই ওটা নিয়ে আসিস সাথে ওটার charger সেটা কেও carry করিস।

যদি company charger থাকে সেক্ষেত্রে হয়তো একটু বেশি কিছু amount পেতে পারি, সেটা জানিনা সেটা কথা বলতে হবে। হ্যাঁ আমার কাছে box ও আছে মানে box charger সবই আছে।

কিনেছি ওটা তো warranty period এর মধ্যেও আছে, warranty card ও আছে আমার কাছে। আচ্ছা তোর যখন warranty card আছে তুই এমনি গিয়ে দেখিয়েছিলি ওদের showroom এ? হ্যাঁ যেহেতু এটা পড়ে ভেঙ্গেছে তো সেটা ওরা ক্যা~ cover করবেনা বুঝলি? আচ্ছা মানে ওটা অন্য ভাবে ইয়ে করলে, খুব

এরকম terms গুলো রাখে বলেইনা সমস্যা হয়ে যায় কারণ mobile তো এমনি এমনি খারাপ হবেনা পড়ে গিয়েই খারাপ হবে না পড়ে গিয়েই খারাপ হবে।

যে কোনো software damage হলে বা phone এর নিজস্ব কোনো problem হলে তো সেক্ষেত্রে ওরা এটা warranty র মধ্যে ধরতো, যেহেতু আমার হাত থেকে পড়ে phone টা খারাপ হয়েছে display ভেঙে গেছে, তো সেইজন্য ওরা এটা warranty period এর মধ্যে ধরছেনা। যাইহোক সেতো আর কিছু করার নেই, সেটা ধরছেনা এখন আর কিছু করার নেই তো ঠিক আছে ওই phone টা মোটামটি কিছু কাজে লাগলেও তো কাজে দেবে at least নষ্ট তো হবেনা সম্পূর্ণ, খানিকটা exchange value পেলেও সেটার কোনো ক্ষতি নেই তাইনা?

আর আমি বরঞ্চ একটা কাজ করবো তোকে আমি যেই phone দুটোর কথা বললাম সেইগুলোর আমি link তোকে পাঠাবো, তুই একটু ভালো করে configuration গুলো একবার check করে নিস। আর সাথে সাথে Youtube এও আমি কিছু link পাঠাবো যে সেগুলোর যে demo test গুলো হয় phone গুলোর সেইগুলো একটুখানি দেখতে পারবি, তাহলে তোর একটা idea হয়ে যাবে যে কোন phone টা তোর better হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে। তালে তুই কখন আমাকে জানাবি বল? আমি আজকে সন্ধ্যে বেলার দিকেই আহ showroom এর দাদাটা কে phone করবো। তারপরে আমি জেনে নেবো handset গুলো আছে কি নেই, বা এমনও হতে পারে হয়তো handset গুলো ওদের কাছে available নেই সেক্ষেত্রে ওদের হয়তো order দিয়ে আনতে হতে পারে। তো সেইখেত্রে ওইজন্যই বলছি যে তুই একটুখানি দুটো কে দেখে নিয়ে একটু compare করে একটু বুঝে নে যদি handset showroom এ available থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, যদি না থাকে, সেক্ষেত্রে ধর ওদের ওখানে Bajaj এর বা কিছুর warranty card গুলো রয়েছে আর সাথে ধর insurance টাও থাকবে, সেক্ষেত্রে আমরা যদি ওখান থেকেই নি তবে বলবো কী যে তুই যদি handset টা sure হয়ে যাস

order টা দিয়ে দেবো আর তার আগে অবশ্যই আমি জেনে নেবো যে দুটোই আছে কিনা। যদি একান্ত না থাকে সেক্ষেত্রে আমি order দিয়ে দেবো তাহলে, তারপরে গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তুই তাহলে তাই কর তুই আগে phone করে দেখ কি বলছে, যদি থাকে তাহলে তো ভালোই না হলে জেনে নে কবে আনবে যদি খুব বেশি দেরি হয় তাহলে আমার পক্ষে wait করা সম্ভব হবেনা, তাহলে অন্য জায়গায় দেখতে হবে বা online থেকেই order দিতে হবে। হ্যাঁ আমি একজনকে না আমি একাধিক জন কেই phone করবো, আমি মোটামটি তিন চারজন জানা চেনা আছে তাদের প্রত্যেকের showroom এই phone করবো, তারপরে যদি না থাকে তখন তো online রয়েছেই, কিন্তু খুব দেরি করা যাবেনা যেহেতু তোর phone টা ভীষণভাবে প্রয়োজনীয় এই মুহূর্তে, আমি আজকেই দেখবো সেই মতো আমি তাহলে করবো ঠিক আছে?

আমি তাহলে জানাচ্ছি, আমি কাল সকালেই তোকে phone করবো সেই মতো আমরা তাহলে plan করবো ঠিক আছে? ঠিক আছে চল।

hello

হ্যাঁ নমস্কার নমস্কার আপনি কোথাথেকে বলছেন? আমি West Bengal থেকে বলছি, আপনি কোথাথেকে বলছেন

আমার নাম সিকতা

আচ্ছা, দিয়ে আপনার ওখানে এখন কিসের অ্যাঁ শীতকাল চলছে তো এখন, এখন তো আমিও West Bengal এ আছি শীতকালে তো প্রচন্ড শীত এখন তাও দুদিন ধরে শীত টা খুব কম মনে হচ্ছে, একটুখানি কমেছে মনে হচ্ছে হ্যাঁ মকর সংক্রান্তির পর থেকে ঠান্ডা টা একটু কমেছে

হ্যাঁ সামনেই তো সরস্বতী পুজো হম কবে ছাব্বিশ তারিখে আছে না সরস্বতী পূজা টা? হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ তারিখে হ্যাঁ আবার বাঙ্গালীদের নিয়ম আছে যে সরস্বতী পূজার আগে অ্যাঁ কুল না খায় যেন কুল সরস্বতী পূজার পর থেকেই মানুষে কুল খায় যারা পড়াশোনা করে তাদের জন্য হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ, তো এখন আপনার ওখানে সবজি এগুলো সব কেমন পাওয়া যাচ্ছে আপনি West Bengal এ কোথায় থাকেন? আমি West Bengal এ পশ্চিম বর্ধমান এ থাকি ও আচ্ছা আচ্ছা আম তাহলেত আমি আর আপনি কাছা কাছিই থাকি, আমি Kolkata তে থাকি তো হ্যাঁ এখানে আমি দেখছিলাম সবজির চাষ টাষ আমিও তাই দেখছিলাম শীতকালে আসলে বেশি চাষ হয় সবজির তো

হ্যাঁ বলুন বলুন

হ্যাঁ একদম ঠিক, আমারও চাষ করতে খুব এ ভালো লাগে আমার একটা চত বাগান আছে যেখানে আমার শ্বশুর বাড়িতে ওখানে আমি এলাম আসার পর থেকে আমি একটু ধনেপাতা তারপরে পুদিনা পাতা এইসব লাগিয়েছিলাম তারপর লেটুস পাতা লেটু হয় না যেগুলো burger এ দেয়

হ্যাঁ ওগুলো লাগিয়েছিলাম আমার খুব ভালো লাগে এইসব জিনিস করতে আপনার কেমন লাগে চাষ? আমাগো চাষ উম সবজি লাগাতে ভালো লাগে আমার বাড়িতেও লাগিয়েছি

হয়েছে আপনার আপনি যেগুলো লাগিয়েছিলেন সব? হ্যাঁ সব ধনেপাতার ওগুলো তো খুব ভালো মতন হয়েছে আমি বিজ এনে লাগিয়েছিলাম দারুন হয়েছে ধনেপাতা আর টমেটোর গাছ টমেটো এখনো আসেনি কিন্তু টমেটোর গাছটা বেশ ভালো ফুল এসেছে দেখলাম টমেটো বেগুন তারপর অনেকগুলো ফুল গাছ লাগিয়েছি কারণ এখন তো ফুল ফুল ও অনেক ভালো ভালো হয় গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা তারপর অনেক অনেক আলাদা আলাদা colour এর ফুল পাওয়া যায় নাম গুলো আমার ঠিক মান নেই কিন্তু খুব ভালো সুন্দর সুন্দর colour এর ফুল পাওয়া যায় আমি nursery তে গিয়ে আগে ঐগুলোই দেখি

পশ্চিম বন~ অ্যাঁ বন~ পশ্চিম বর্ধমান এ এসে দে~ এসেছেন তো দেখবেন যে গেন্দা ফুলের চাস প্রচুর করা হয় এইখানে হম এইখানে এইখানেও আমি যেখানে থাকি ঐখানেও গাঁদা ফুল, আর খুব সুন্দর দেখতে লাগে, হলুদ, orange এখন তো আবার সাদা গাঁদা ও আমি তো একটা সাদা গাঁদা এনেছি অ্যাঁ দেখার জন্য আসলে যে কেরকম সাদা গাঁদাটা হয়, দেখলাম একটা ভুল যাবে ফুটছে এখনো ফোটেনি, nursery থেকে নিয়ে এলাম তখন দেখেছিলাম যে ওখানে সাদা গাঁদা এত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছিল দেখতে তো ওই দেখে আমি একটা গাঁদা ফুল নিয়ে এসেছি সাদা গাঁদা ও, হ্যাঁ গাঁদা ফুল তো অনেক রঙেরই হয়ে থাকে না, আর পুজো বললেন, সরস্বতী পুজোতে গাঁদা ফুল প্রয়োজন হয় প্রচুর ই

প্রথমে তো বাচ্চার time এ তো অনেকজন চুরি ও করত সবাই নিজের বাগান গার্ড দিয়ে রাখতো যাতে কেউ না চুরি করতে পারে

সেই গাঁদা ফুল, রক্ত গাঁদা, সাদা, এখন orange অনেক অনেক অনেক ধরনের হলুদটা তো খুব সুন্দর দেখতে লাগে হলুদ গাঁদা টা

হ্যাঁ দিয়ে আমি বেগুন টমেটো ধনেপাতা পুদিনা পাতা হিসাবের গাছ লাগিয়েছিলাম খুব ভালোভাবে হয়েছে মানে ধনেপাতা আর পুদিনা পাতা টাই খুব সুন্দর ভাবে হয়েছে

মুলো, আলু, বেগুন, সিম

দেখতেও ঠিক গাছের মধ্যে কোনো ফল যদি থাকে কেরকম দেকতে লাগে ঐরকম দেকতেও খুব সুন্দর লাগে হ্যাঁ আপনি করেন চাস টাস? হ্যাঁ আমাদের বাড়িতে আপনার সিমের গাছ আছে তারপরে বেগুন আর গাছ আছে আচ্ছা দিয়ে টমেটো হয়ে ওখানে? আহ হ্যাঁ হ্যাঁ টমেটোর ও হয়েছে বে~ বেগুন সিম, সিম তো প্রচুর পরিমানে হয়েছে ও আচ্ছা

দেখতেও বেশ সুন্দর লাগে

হ্যাঁ, তারপরে কাঁঠাল আ তারপরে আপনার অনেক অনেক ঘর এ বড় বড় কাঁঠাল গাছ থাকে, তার পরে আম গাছ থাকে যেটা গরমের time এ হয়

আচ্ছা আচ্ছা আপনাদের আছে? হ্যাঁ কাঁঠাল, আম, এখন যে কুল পাওয়া যায় ফলে মধ্যে শীতের কা~ শীতের সময়

ও তাহলে তো খুব ভালো

মানে খুব ভালো লাগে, একটা গাছ যদি মানুষের ঘরে থাকে যেখান থেকে মানুষ ফল পায় তো ঐটা ঐটার মতন ভালো দেখতে আর খেতে কোনো জিনিসটা লাগবে না, এত সুন্দর লাগে হ্যাঁ তারপরে নিজের হাতে লাগানো জিনিস আরো ভালো লাগে দেখতে হ্যাঁ সেটাই

বলছি আপনি টাকা দিয়ে কিনে আনা আর একটা নিজের